এখানে মরজিদ আছে মরজিদ এর গেট আছে অনেকগুলো লোক আছে একটি বাচ্চা আছে উপরে নীল আকাশ আছে ।

ডান সাইড এ তিনটে পতাকা আছে। বাম সাইড এ দুটো পতাকা আছে। এখানে বেড়া ঘেরা আছে। বেড়ায় নীল রং করা আছ। উপরে নীল আকাশ রয়েছে ।

জাল দিয়ে ঘেরা আছে সাথী আছে মাঠের মধ্যেখানে পতাকা আছে নী নীল আকাশ রয়েছে ।

এখানে পাকা রাস্তা আছে। সাইডে -এ মাটির রাস্তা আছে। গাড়ি আছে। গাছ আছে। ইলেকট্রিক থাম আছে।

তার আছে কলা গাছ আছে বড় একটি বিল্ডিং আছে আকাশে নীল আকা-- আছে।

রাস্তা আছে সাইড এ গাছ আছে উপর মেলা আকাশ ও আ --